ভবনটি তিনতলা বৈশিষ্ট্য এবং হলুদ ও সবুজ রঙের।

একজন শিক্ষক বা অতিথি মাইক্রোফোন নিয়ে বক্তৃতা দিচ্ছেন।

একটি কলেজ এর সামনে রাত্রের বেলার একটি সুন্দর ছবি।

একটা প্যান্ডেল করা হয়নি অধুরা রয়েছে।

প্রবেশ পথের দু'পাশে ছোট গাছের সারি রয়েছে।

অনেক মানুষ ভেতরে প্রবেশ করছে এবং কিছু জন বাইরে দাঁড়িয়ে আছে।

আরেকজন রঙিন পোষাক পরে অনুষ্ঠানে অংশ নিয়েছে।

ছবিতে কিছু কাঁচা ভুট্টা দেখা যাচ্ছে।

আমরা দেখতে পাচ্ছি একটি জিম সকালবেলা ফাঁকা সময় যেখানে লোকসংখ্যা খুবই কম।

বিক্রেতারা মাছ বিক্রি করতেছে আর ক্রেতারা মাছ কিনতাসে।

সবার হাতেই প্রায় ব্যাগ রয়েছে।

চারিদিকে সবুজে সবুজ ও সামনে রয়েছে কতগুলো বড়ো বড়ো পাহাড়।

একজন দুইজন বাইক -ওয়ালা চুপচাপ দাঁড়িয়ে রয়েছে অটোটি অটোটির পিছনে।

ভিতরে দুর্গাঠাকুরের প্রতিভাও রয়েছে খুব সুন্দর ও উজ্জ্বল।

টোটোগুলো আলাদা আলাদা প্রাইস রেঞ্জে এখনে পাওয়া যায়।

এখানে একটি দীর্ঘ সেতু দেখা যাচ্ছে।

বাসের পাশে দাঁড়িয়ে রয়েছে দুটো পুলিশ অফিসার ।

সামনে তেলের বোতল ও অন্যান্য পণ্য স্তুপ করে রাখা হয়েছে।

এখানে একটি ধর্মীয় অনুষ্ঠান চলছে।

এটি সম্ভবত ছট পূজার দৃশ্য।

খাদের পাশে দেওয়ালে শ্যাওলা জমে গেছে।

আপাশে একটি পুরোনো হলুদ রঙের ভবন রয়েছে।

একটি ডিগির মধ্যে অনেকগুলো ফুল পড়েই রয়েছে।

আশেপাশে অনেক গাছপালা ও ফু-ফুলের গাছ দেখা যাচ্ছে।

তারপাশে অনেকগুলো বন্ধ দোকান রয়েছে।

ঘরটির সামনে একটি সবুজ কালারের জঙ্গলের মত কিছু একটা দেখা যাচ্ছে।